পান্ডাল এর ফটো তুলে দিয়েছে এটিতে বড় বড় মুখ দুর্গা মাতার দেখ তারপর অনেক লোক ফটো তুল--

ভাটিকা শ্যাম্পু ডাভ শ্যাম্পু সানসিল্ক --

আর একটি গোল মত ডিজাইন খুব ভালো ডিজাইন ।

আর একটু তে মেলায় মেয়েরা কুরসির উপরে বসে আছে।

সভেন থ্রি ফাইভ ওয়ান জিরো টু পিনকোড বটে ।এটাতে একটি লোক দেখাইছে।

টিন টেস্ট ফ্রি উইদ দিন টু ইয়ার লোনের ইনটেস্টি ফ্রি ।

এই ফটো -টা একটি ইয়োগা ক্লাস -এর তোলা হয়েছে। এটো সবাই--

বড় গোল মতন বিল্ডিং বানছে ।এটাতে-তে মেলা ওয়ারকার -রা কাজ করছে।

এখানে ধান মেলা গাছ ফ্রি দেখাইছে এ ধারে বাস বাঁধা আছে এর ধারে বিল্ডিং -টাতে কাজ চলছে এতে ওয়ার্কার -রা আছে এই ফটো তো মোবাইল থেকে তোলা।